এইখানে একটি প্লেট দেখা যাচ্ছে প্লেট -এর ওপরে কিছু খাবার দেয়া আছে ।

বেশ পুরোনো ভিলা সুন্দর বাড়িটি দুতালা বাড়ি। অনেক জানলা কপাট দেখা যাচ্ছে। সামনে একটি মাঠের মতো আছে যেখানে সবুজ ঘাস আছে। পাশাপাশি গাছপালাও দেখা যাচ --

এটি এখানে কিছু ফুলের মালা দেখা যাচ্ছে ফুলের মালাগুলি ঝোলানো আছে সম্ভবত কোনো--

ফুলের দোকান বলেই মনে হচ্ছে খুব সুন্দর লাগছে সামনে একটি স্কুল বাস দেখা যাচ্ছে।

গেট যেখানে খুব সুন্দর করে লাইটিং করা আছে দুই সাইড দুটো সিংহ রয়েছে মাঝেও কিছু একটা স্ট্যাচু আছে।

জায়গা যেখানে বিভিন্ন রকম ফুল দিয়ে ডেকোরেশন করা আছে খুব সুন্দর দেখতে লাগছে। সাদা কালো এ সাদা লাল গোলাপি বিভিন্ন রংয়ের ফুল দিয়ে তৈরি।

হয় এবং সামনে একজন দাঁড়িয়ে আছে এবং একজনের ছবি দেয়া আছে কাঁচের দরজা দেওয়া।